হ্যাঁ চার বছরের চার বছরে তো lockdown ও হয়ে গেল lockdown পড়ে lockdown হল তার পুনে গেলাম পুনে থেকে চলে আসতে হল মানে করোনা বাড়ছে বলে করোনা বাড়ছে বলে তারপরে তো যেই বাড়ি এলাম সেই তো সব বন্ধ হয়ে গেল সেই দিয়ে তুই final পরীক্ষাটা বাড়ি থেকেই দিলি বাড়ি থেকেই দিলাম হ্যাঁ

তারপরে এর মাঝখানে তোর কত ঘটনা ঘটলো হ্যাঁ আর সেই আমেদাবাদে মনে আছে সেই চিকু ইয়ে কিনতে পাওয়া যাচ্ছিল স সবেদা সবেদা দেখতে পেয়েছিল রাস্তার মধ্যে সেই ইয়ে রাজস্থানী মেয়েগুলো সব বিক্রি বিক্রি করছিল হ্যাঁ হ্যাঁ দিয়ে সেই driver টা আমাদেরকে ইয়ে দিয়ে দিল মনে আছে সেই হনুমান packet টা

অক্ষয় ধাম temple দেখতে গেলাম কি অসাধারণ অক্ষয় ধাম temple টা ছিল। ঘড়ি আর ইয়ে জমা দিতে হল phone জমা দিতে হল কত line ঘড়ি আর phone জমা দিতে হল আর ভেতরের mobile ঢুকতে দিচ্ছে না বলে আমরা আবার সেই লোকটাকে ডেকে

তারপরে বাইরে সেই ইয়ে গুলো কিনলাম blouse ঘাগড়াচলি

হ্যাঁ তারপর ভেতর থেকে সেই steel র প্রথম তখন উঠেছে steel র ধুপ প্রথমে দশটা কিনলাম তারপর তোর বাবা বললো আরো দুটো কিনে নিয়ে আসি তারপর আবার এসে ছুটলো কিনতে দিয়ে এই করতে করতে বোধহয় দ কুরি পঁচিশটা কেনাই হয়ে গেল একটা করে সব gift করলাম হম দিয়ে উম দিয়ে তারপরে সেই তোর ওখানে একটা Cafe ছিল Cafe তে খেলাম খেলাম ওই দুটো temple সময় হ্যাঁ ভেতরটায় কাঠমল্লিকা গাছে ভর্তি।

ওদের বাড়িতে খাওয়ালো কিনে নিয়ে এলাম এখানে সবারির জন্য হম ওরা এখন কত বড় হয়ে গেছে দিয়ে কি বিশাল university টা রাতে খাওয়াতে এনে সে মাংস খেতে পারছিলাম না রাতে ইয়ে ও উম বৌদি ছিল

লুকিয়ে লুকিয়ে সবাই মানে ওখানে mutton মানে মাংস মাংস চলে না বলে তবে ওখানে বাইরে মাংস পাওয়া যায় না দিয়ে revolving এটা মনে আছে তোমার restaurant টা ঘুরছিল হ্যাঁ হ্যাঁ ওইটাই প্রথম হম আর ওইটাই last হ্যাঁ ভারত সেবাশ্রমে যখন খাচ্ছিলাম তাদের ওদের প্রসাদ গুলো কি সুন্দর প্রসাদ ছিল মহারাজ জি কত ভালো ছিলেন আরোতিটা দেখতে কি ভালো লাগতো এই বেল গাছটাতে ধপ ধপ করে বেল পড়তো কত সুন্দর আরতি হচ্ছিল তোমার গিয়ে আরতি মঙ্গল আরতি দেখলাম আমরা ফোন করেই যাচ্ছি আমরা কত মঙ্গল আরতি দেখলাম তারপর মহারাজের সাথে কত গল্প করলাম ভারত সেবাশ্রমে বেশিরভাগ লোকই বাঙালি ছিল ইয়ে তে ছিলেন কি বলে ভারত সেবাশ্রমে ছিলেন তারপরে তারপরে এখানে উনি এসেছিলেন transfer হয়ে এখানে ওখানে একটা ছেলে ইয়ে শিখতে আসতো মনে আছে একটা মহারাজ জি একটা ইয়ে ছিল লাঠি খেলা শিখতে আসত দিয়ে মহারাজজী বলছেন তোমরা আরো দুদিন থেকে গিয়ে সোমনাথ মন্দির টা দেখে আসতে পারতে।

উদয়পুরটা অসাধারণ। আর দুদিকে মনে হচ্ছে যেন সেই প্রদীপ জ্বলছে ভোরবেলা যখন বাঁকে বিহারীর মন্দির থেকে বেরোচ্ছি তখন সেই পুদিনা পাতাগুলো মনে আছে দিয়ে সে কত কি কিনলাম ওই গলিটার মধ্যে কত কি পাওয়া যাচ্ছে বাবার ছেলেদের একদিকে লাইন আমাদের একদিকেই বাবার আরতীটা ভালো করে দেখতে পেয়েছিলাম একটুখানি দেখতে পেয়েছিলাম। হম পায়রা গুলো বকুম বকুম করছে জুতোগুলো আমরা সে একটা জায়গায় রেখেছিলাম ওখানে একটা bathroom ছিল সেই bathroom গেলাম ভেতরে ইয়ে হোক তুই যখন ছুটি পাবি office থেকে যাইহোক আমাদের উদয়পুরের tour সারা জীবন মনে থাকবে বল আমাদের এত করেছিলাম আমাদের টুটুল দাদাও অনেক করেছিল আমাদের জন্য। Hello সালামুআলাইকুম

জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো কি করছেন? কেমন চলছে দিনকাল আপনার? আমি তো এখন টিভি দেখতেছি । টিভিতে এই এই যে কৃষি বিষয়ক একটা অনুষ্ঠান দেখতেছি বাংলাদেশের কৃষি ভালোই লাগতেছে

এখানে সাদ্দামের সাদ্দামের একটা প্রতিবেদন দিছে যে, ছাদে একজনে একটা মানে বাণিজ্যিক ভাবে চাষ করতেছে আঙ্গুরের চাষ করতেছে বাণিজ্যিক উদ্দেশে। মাস এ পঞ্চাশ কেজি আঙ্গুর উৎপাদন করতেছে ছাদ তো বিশাল ছাদ তারপর এটা শুধু আঙ্গুর উৎপাদন করতেছে এটা ভালোই ইনকাম এরকম ছাদ কৃষিতে এখন চমকপ্রদক ।

হ্যাঁ আমার কাছেও এটা মনে হচ্ছে । কারণ ঢাকা শহরে মানুষের তো আর বাগান করার জায়গা নেই । আগে নিচের মানুষ একটু জায়গা রাখতো এখন সেখানে garage ট্যাঁরেজ করে এখন আর জায়গা কেউ ছাড়ে না । তাই ছাদে অনেকেই অনেক রকমের ফসল, অনেক ফসল তো নাহ sorry অনেকে অনেক রকমের সবজি টুকটাক একটু ফলমূল লেবু এগুলো লাগাচ্ছে। এইতো কিন্তু যেটা হইছে এগুলো তো বেশিরভাগ ই তো আপনার ইশের মানে শখের বশে করা

আর few table মানে আমাদের জন্য মানানসই সবজি ফলমূল উৎপাদন করাই ভাল হবে আমাদের weather নাকি স্ট্রবেরি করতে গেলে uncommon কিছু কিনা পরিশ্রম করা উচিত ও নাহ, uncommon কিছুর বিষয়ে তারপরে এই পোকার আক্রমন হয় কীটনাশক ব্যবহার করতে হয় Organic টা তো আর থাকলো না। যদি আমরা কীটনাশক সার ব্যবহার করি লাউ লাউ শাক লাউ গাছ যদি লাগাই ভালো করে যদি লাউ গাছ লাগাইতে পারি তাহলে লাউ খাওয়া যায়, পাতাও খাওয়া যাবে । হ্যাঁ লাউয়ের আগাও খাইলাম ডগাও খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি ছাদ কৃষি নিয়ে আপ্নের আপ্নের আশেপাশের কেউ কি করছে জানামতে কেউ করছে আমি suggestion পেতে পারি কিংবা আপনার কোন ধারোনা আছে আমাদের মাগুরাতে বাসা ওই বাসার পাশে আমার আমাদের এক এলাকার বড় ভাই উনি আর কি উনারা ছাদে করে স্ট্রবেরি করে ছাদে উনারা এর ইয়ে লাগিয়েছে মালটা লাগিয়েছে তারপর উনারা বিভিন্ন রকম সবজি আমগাছ এইগুলো লাগাইছে আমি এইটুকু জানি আহ স্ট্রবেরি করে খাওয়ার জন্য নিজেরা খাওয়ার জন্য হ্যাঁ নিজেরা খাওয়ার জন্য বড়ই গাছ লাগিয়েছে । সেলিম দিয়ে গেছিল আমাকে আগের বছর মনে হয় । বাইশের বাইশ সালের কোন মাসে যেন দিয়ে গেল খাওয়ার জন্য বেশ ভালই কৃষি ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অভূতপূর্ব উন্নতি করেছে কৃষিতে বাংলাদেশ অনেক আগাইছে নইলে আমাদের এই যে আঠার কোটি উনিশ কোটি লোকজন এটিও একটা দেশে আমরা থাকি এরমধ্যে কৃষিজমি তো দিন দিন কম~কমতেছে আমাদের উৎপাদন আল্লায় দিলে অনেক বেশি হচ্ছে আগে এক বিঘা জমিতে যেই পরিমাণ ধান হইত এখন এটা তিনগুণ তিনগুণ না হলেও ডাবল হয়ে যাচ্ছে মোটামুটি উৎপাদন এজন্য আমাদের আহ কৃষকদের ধন্যবাদ দেওয়া উচিত জি আর সবচাইতে বড় কথা আগে তো আর এই পদ্ধতিগুলো আধুনিক ছিল না। কৃষিকাজ অনেক কঠিন ছিল অনেক পরিশ্রম ছিল এখন আধুনিক হয়েছে রাস্তাঘাট ভালো হইছে এখন । কৃষি ফসল খুব দ্রুত বাজারে পৌঁছায় ভোক্তাদের কাছে পৌঁছায় । এগুলো ওই যে আপনার কৃষিতে যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে এতে কৃষিতে পণ্য সরবরাহের সুবিধা হচ্ছে plus আপনার অপচয় রোধ হচ্ছে জি অধিকাংশ কাজই এখন machine এ হয় তার কারণে অপচয় কম হয় আবার পদ্মা সেতুটা হইছে recently এটার কারণে যে কোন এলাকা থেকে ঢাকায় ঢুকতে সবজি টবজি বলেন ফসল বলেন যেকোনো জিনিস ঢাকায় খুব দ্রুতই চলে আসা যায়। মার্কেট পর্যায়ে মানে খুব দ্রুত এইটা একটা plus point এক্ষেত্রে আপনার দক্ষিণ অঞ্চলের লোকজন খুব দ্রুত এটার সুফল পাচ্ছে actually খুব উপকার হয়েছে সুফল হয়েছে জি এই দেখেন না আমি এইযে মাঝে মাঝে ঢাকা থেকে যাওয়া আসা করি । এই আপনার পদ্মাসেতু হয়ে গেলে তিন ঘণ্টা সাড়ে তিন ঘণ্টা মাগুরায় পৌঁছে যাই তাইলে কতটা লাভ না আগে যেখানে সাত আট দশ ঘন্টা বসে থাকতে হতো ঘাটে যে রাতের পর রাত বসে থাকতে হয়েছে

আমাদের ধান গবেষণা institute খুব ভালো কাজ করে ।তারা বিভিন্ন ধানের জাতের ই করতেছে । যেরকম আপনার উচ্চ ফলনশীল ধান তারপর খরা খরাতে হবে এরকম ধান বন্যায় বাইচে থাকবে এরকম ধান কিংবা আরো আছে variety আছে খুব শর্ট টাইমে দুই মাসে আড়াই মাসে ধান হয়ে যাবে এরকম ধান বারোমাসি এরকম বিভিন্ন রকম ধান কিন্তু আমরা উৎপাদন করতেছি এবং খুবই সাফল্যের সাথে তারা কৃষক তার শ্রম দিয়ে একটা গন্তব্যে পোঁছাচ্ছে নইলে ধানের যে এর পরও কিন্তু ধান-চাল আমাদের shortage রয়েছে তারপরও কৃষক মানে খুব ভালো কাজ করতেছে দেখে আমরা বাইচা আছি। সে কিন্তু তার শ্রমের মান ইয়ে শ্রমের ঠিক দাম মতো পায় না। এই সম্পর্কে আপনার মতামত কি? না আসলে একটা কৃষি পর্যায়ে যখন একটা যখন একটা কৃষক ধান উৎপন্ন করে বা পাট উৎপন্ন করে সে যে টাকায় বিক্রয় করতেছে সে টাকায় বিক্রয় করে আসলে তার খুব একটা আহামরি লাভ তার হচ্ছে না পরবর্তীতে বাজারে যখন যায় জিনিসটা লাভ হচ্ছে যে নিজের গায়ে কাঠাটাই লাভ হচ্ছে জি জি জি মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে কিন্তু এখান থেকে একটা বড় অংকের মোটা অংকের লাভ এরা করতেছে। ধরেন আমি যদি example বলি এক কেজি ধান আমরা কিনতে চাই বাজার থেকে কৃষকের কাছ থেকে বিশ টাকা থেকে পঁচিশ টাকায় কিনতেছে একটা ব্যবসায়ী পরে সেটা আবার খুচরা, সেটা আবার পাইকারি ব্যবসায়ীরা যদি খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে ত্রিশ টাকা পর্যন্ত চলে যায় । পরে আমরা যখন ভোক্তা পর্যায়ে এটা আসতেছে তখন কিন্তু আমরা চল্লিশ টাকা পয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকায় কিনতে হচ্ছে। তাহলে কৃষকের লাভটা কোথায় থাকলো? পরিশ্রম অনুযায়ী তাদেরকে মূল্যায়ন আমরা করতে পারছি না বা তারা মুল্যায়িত হচ্ছে না হ্যা মানে তাদের শ্রমের মূল্য যদি ধরেন শ্রমটাই লাভ ওটা যদি তাদের শ্রম এর পারিশ্রমিক দেওয়া হয় তাহলে আর লাভ থাকবে না গায়ে খাটা যে টাকাটা সেটা লাভ হবে জি নিজেরা পরিশ্রম করে তার তো আর মূল্য ধরা হচ্ছে না এজন্যই লাভটা হচ্ছে । আর একটা বিষয় কৃষি লোন যেটা দেওয়া হচ্ছে কৃষি লোনটা যদি ঠিক মতো দেওয়া হয় না কৃষি লোনটা যদি ঠিক মতো দেওয়া হতো ঠিকমতো দেওয়া হয় না সঠিক ব্যক্তিরা পায়না হম যারা যাদের আছে তারাই ঘুষ ঘুষ দিয়ে কৃষি লোন নিয়ে নিচ্ছে

লোন নিয়ে আবার কৃষকরা ফাঁদে পড়তেছে সঠিকভাবে লোন এর ব্যবহার করতেছে পারতেছে না টাকা নিসে project বড় করে ফেলায়

জি জি আসলে যে টাকাটা টাকাটা পেয়ে লোনটা পেয়ে বেশি স্বপ্ন দেখে অনেক আশা অনেক লাভের আশায় অনেক বড় করে বড় পরিসরে করতে যায় কিন্তু সেই পরিসরে তো সে পারবেনা ট্যাকেল করতে না লোনের পরিমাণ বাড়তে থাকে এদিকে লাভের পরিমাণ কতটুকু হবে অনিশ্চিত অবস্থায় থাকে সব মিলিয়ে last যেয়ে সবাই না last যেয়ে বেশিরভাগ কৃষকই বর্তমানে ক্ষতির মুখে পড়ছে ঋণ খেলাপি হয়ে পলায়ে বেড়াতে হচ্ছে। পালিয়ে বেড়াতে হচ্ছে কেউ কেউ আত্মহত্যা করছে ইন্ডিয়াতে আপনি খেয়াল করবেন অধিকাংশ কৃষক বেশিরভাগ কৃষক অনেক কৃষক ধরেন আত্মহত্যা করে মারা যায় last এ last পর্যায়ে এই যে কিছুদিন আগে একটা news কৃষক আন্দোলন হইল সবাই ট্রাক্টর পায়ে হেঁটে দিল্লির রাজধানীর দিকে যাচ্ছিল বিভিন্ন রকম দাবি দাবা আসলে ইন্ডিয়াতে মাটির অবস্থাটা খুব একটা ভাল না উর্বর নয় ওখানে কল কারখানার দূষণ একটু বেশি আমাদের এখান থেকে কারণ ওখানে প্রচুর পরিমাণে মদ্যপান মদ্য জাতীয় মদ জাতীয় জিনিস তৈরি হয় ।

এখন এখন আমাদের আবার আরেকটা বিষয় এখন এখন আসছে যে সমন্বিত কৃষি হাঁসের খামার নিচে মাছ হাঁস পুকুরে ও নামতে পারে আবার হাঁসের মল ও মাছের খাদ্য হিসেবে ব্যবহার করানো হচ্ছে আরেকটা জিনিস আছে চীনে আছে দেখছি আমি ধানের ধানের সঙ্গে মাছ করে পানি বেশি দিয়ে ওরা এটা ক্ষেত system করে ফেলে ওরা ঘেরের মত না জানেন আপনি এটা ।

হ্যাঁ জানি এতে করে ভালই হয় এটা আপনার ইয়াতে করে ইয়াতে দেখছিলাম কোথায় সিলেটের ঐদিকে তো বন্যা প্রবন এলাকা ওদিকে পাটের মধ্য মাছ করে । পাট তো পানিতে মরে না নষ্ট হয় না জি আর আমাদের তো নদী মাতৃক দেশ কিন্তু নদী শুকিয়ে যাচ্ছে যেভাবে আমরা সেচের পানি এরপরে কোথা থেকে পাব । মাটির নিচ থেকে উঠাইতে দেখেন দুইটা ক্ষতি আমাদের ইয়াও বেড়ে যায় costing ও বেড়ে যায় plus পরিবেশ ও দূষণ

আমরা যেন প্রতিবেশী দেশগুলো থেকে পাই এটা আমাদের সব সময় খেয়াল রাখা উচিত খেয়াল রাখা উচিত জি এমন এমন সময় পাই যে পাওয়ার ঠেলায় বন্যা হয়ে যায় during rainy season আমাদের ইশে পানি দেয় আর খরার সময় পানি আটকায় ইশের সময় বর্ষার সময় পানি দেয় তাতে আমাদের দুই দিকে মরণ ।

ভাতেও মারবে পানিতেও মারবে ।

কৃষিতে বিপণন ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ কৃষকের কাছ থেকে যদি সরাসরি । খুব অল্প সময়ে যদি ভোক্তার কাছে যাই তো তাহলে কৃষক ন্যায্য মূল্য পাইত এবং ভোক্তা ও নায্য মূল্য দিয়ে ই গুলা কিনতে পারত এ বিষয়ে আমাদের সকলের বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে হয় আম আমের season এ রাজশাহীতে mango ট্রেনে কম পয়সায় দেশের বিভিন্ন জায়গায় hello

আচ্ছা ঠিকাছে ভালো থাকবেন আল্লাহাফেজ কেটে দেই

আহ হ্যাঁ বলছিলাম যে, আমার insurance এর ব্যাপারে কিছু query ছিল তো মানে আমি একটু আপনাদের সাহায্য চাইছি, এটার ব্যাপারে। ও তো Basically মানে আমি যে প্রতি Year যে Tax টা Pay করি। সে Tax টার ব্যাপারে আমি জানতে চাইছি যে, সে Tax টা আমি কি করে মানে একটু কমাতে পারব বা আমার

হ্যাঁ নিশ্চই আমার Annual salay হলো গিয়ে তিন লাখ ষাট হাজার টাকা

আহ আপনি kindly আমাকে policies গুলোর ব্যাপারে একটু বলতে পারবেন আহ হ্যাঁ আমার করা আছে। আমার Life insurance টা করা আছে

Okay তাহলে আপনি একটু ulip এর ব্যাপারে আমাকে একটু just ছোট একটু করে Brief ধারনা দিতে পারবেন কি?

হ্যাঁ আমি বুঝতে পারছি পুরোটা আপনি বলুন।

Okay আমি পুরোটাই বুঝতে পারলাম ব্যাপার টা। তো এই মানে এরকম type এর মানে polices কোন কোন company দিয়ে থাকে সাধারণত মানে, আমাদের ইন্ডিয়াতে? কোন কোন company এরকম policy এখন provide করে? Okay~okay আমি বুঝতে পারলাম বিষয়টা Ulip এর ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আর আমি ইয়ের ব্যাপারটা কি করে মানে যে আহ মানে life insurance এর যে ব্যাপারটা আছে, এইটার সম্বন্ধে আর একটু বলবেন। যদিও আমার life insurance আছে তাও আমি মানে আর একটু better ভাবে এবার জানতে চাই বিষয়টা।

Okay আমি ব্যাপারটা আমি পুরোপুরি বুঝলাম। আর একটা প্রশ্ন আছে যে, আমার মানে এই insurance বা life insurance যে কথা বলছি আমি। তো এই insurance এ যখন আমি মানে পয়সা দিচ্ছি বা আমি জানি policy ব্যাপারটা এর ভিতরে risk factor কি থাকে মানে এগুলোর সাথে risk টা কি থাকে। যদি আমি risk এর কথা বলতে থাকি। risk টা কি পাবো হ্যা আমি পুরোটাই শুনতে পাচ্ছি আপনি বলুন Okay okay আমি বুঝলাম বিষয়টা মানে কি হয়ছে। আর কি আর কত ধরনের মানে Life না Insurance থাকতে পারে এই দুটো ছাড়া। আর কি কি থাকতে পারে। আপনি যত গুলো বললেন । আমি ব্যাপারটা বুঝলাম পুরো বিষয়টা

আমার যত সম্ভব মনে হচ্ছে আমারটা Term insurance ই আছে। এ মুহুর্তে আমি ব্যাপারটা sure বলতে পারছি না। যত সম্ভব মনে হচ্ছে আমার term insurance আছে।

আমার আত্মীয় স্বজন কি মানে সেটার Benefit টা পেতে পারে ওকে ওকে ওকে আমি বুঝেছি ব্যাপারটা। তো মানে তো মানে আমি ঠিকঠাক বুঝলাম। তো মানে ইয়া মানে Equity links savings কি এটাও কি এক ধরনের insurance হয়। না এটা পুরোপুরি আলাদা ওকে~ওকে আমি বুঝলাম। আপনি যদি পারেন। আপনার মানে। ঠিক আছে, কোন অসুবিধা নাই। এ দুটো বিষয়ের সংগে আমার Tax এর মানে গতানুগতিক সে রকম কোন সম্পর্ক নেই অ ELSS আর PFF মানে এগুলা insurance এর মধ্যে এগুলা এভাবে পরে না তাইতো ওকে ওকে আমি ব্যাপারটা বুঝেছে। নিশ্চই আমি ব্যাপারটা নিয়ে পরে ভাববো। হ্যা তো যেটা আমি মানে আপনি পুরোপুরি বুঝালেন Insurance ব্যাপারে বা এরকম tax এর বিষয়ে মানে যেটা বলছিলাম প্রথমেরি দিকে যে আমার যেহেতু tax ব্যাপারটা tax টা আমার এতটা প্রতিবছরের। আপনি যে হিসাবটা বললেন। প্রতি বছর